সুন্দর হলুদ গাঁদা ফুল চারি বাগানে এবং গাছ আছে অনেক এবং বা চারদিকে গাছে ভর্তি বাগানটি অনেকটাই সুন্দর এব--

যে ওভার ব্রিজ ও দেখা যাচ্ছে স্টেশনটি অনেকটাই সুন্দর এবং গাছ দেখা যাচ্ছে দূরে।